নার্সিং হোম এই নার্সিং হোম -টির নাম হল চন্দন নার্সিং হোম এখানে ইসিজি মেডিসিন অক্সিজেন ।

রেলিং দিয়ে ঘেরা একটি বড়ো স সুন্দর মাঠ ওই মাঠটির নাম হল বৃন্দাবনীর মাঠ এই মাঠটি সবুজ ঘাস দিয়ে ঘেরা আছে এবং মাঠটিকে দেখতে খুব সুন্দর লাগছে চারপাশে রয়েছে বড়ো বড়ো গাছ এবং এই মাঠটির মধ্যে একটি মানুষ দাঁড়িয়ে আছে।

মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভা একটি সভায় আয়োজন করা হয়েছে। এই সভায় মূল আলোচনার বিষয় হল প্লাষ্টিক ও থার্মোকল ব্যবহার নিষিদ্ধকরণ। অতিরিক্ত পরিমাণে প্লাষ্টিক ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। তাই মানুষকে সচেতন--

রথযাত্রায় বহু মানুষের সমাগম হয়েছে এবং এই রথযাত্রা উম বহু দশনার্থী আনন্দের সঙ্গে উপভোগ করছে এবং রথের ওপরে কিছু মানুষ এই দশনার্থীদের স্বাগত জানাচ্ছে ।

এটি একটি পার্ক পার্ক -টি খুব সুন্দরভাবে সাজানো আছে গাছ দিয়ে কিছু কিছু গাছে ফুল ফুটেছে এবং পার্ক -এর মধ্যে সুন্দর একটি ছোট্টো রাস্তা আছে এবং এই রাস্তার দুইপাশে সুন্দর ভাবে গাছ লাগানো আছে।

এটি একটি খুব ভালো ডি এড কলেজ এটি মালদা জেলায় অবস্থিত এই কলেজ টি খুব সুন্দর এবং বড়ো কলেজ এই কলেজ এর বিল্ডিং -এর সামনেই রয়েছে একটি বড়ো ফাঁকা এবং পরিষ্কার খেলার মাঠ।

এটি একটি প্রাইমারি স্কুল এটি মালদা জেলায় অবস্থিত। এই স্কুল -টি খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে স্কুল এর ছাত্রছাত্রী গুলি সুন্দর ভাবে বসে মিড্ ডে মিল খাচ্ছে এবং একজন মহিলা খাবারগুলি পরিবেশন করছে।